দেওয়ালটি সাদা রঙের দেখা যাচ্ছে।

এখানে একটি স্কুলের ছবি দেখা যাচ্ছে।

গাছটি সাদা রংয়ের দেখা যা--

ছবিটি একটি শূকর খামারদের কাঠামো দেখানো হয়েছে।

ছবিতে একটি স্ট্রিট ফুড কার্ট দেখানো হয়েছে।

দুটি লাল সাদা রংয়ের সসের বোতল দেখা যাচ্ছে।

এই ছবিটি রাত্রেবেলা তোলা হয়েছে।

একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

ছবিটিতে একটি স্কুটি দেখা যাচ্ছে।

ছবিটিতে একটি বডি স্ট্রং জে_বি আট হাজার আটশো এ ট্রেমিং দেখানো হয়েছে।

একটি দোলনা সেট এবং ছাতা সহ একটি টেবিল বসার জায়গা রয়েছে।

অনেকগুলো মানুষকে বসে থাকতে লক্ষ করা যাচ্ছে।

ছবিগুলো দেওয়ালে এবং মেঝেতে হেলানো দিয়ে রাখা আছে।

এখানে দুটি কিউ_আর কোড স্কেনার রয়েছে।

যেখানে বোমেলো ডালিম এবং কোলাসহ বিভিন্ন ধরনের ফল রয়েছে।

অনেক বড় বড় গাছ দেখা যাচ্ছে।

এই ছবিটি দিনেরবেলা তুলা হয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে একটি শুকনো নদীর তলদেশ।

এই ছবিটি দিনের বেলা তোলা হয়েছে।

ঘরটি ওবার্থ হেল্ড প্লুরো সেন্ট লাইট দিয়ে সাজানো রয়েছে।

ছবিটিতে একটি ছোট মুদি দোকানের দৃশ্য দেখানা যাচ্ছে।

বেশ কয়েকজন মানুষ রয়েছে ক্যাফেতে।

ঘরটির দেওয়া হালকা গোলাপী এবং একটি সাদা ছাদ রয়েছে।

দুটি সোলার লাইট দেখা যাচ্ছে।

এই ছবিটি রাত্রেবেলা তোলা হয়েছে।

এখানে একটি জিমের ছবি দেখানো হয়েছে।

জানলা দরজাটি নীল রঙের রয়েছে।

এটি হল একটি সেলুনের ভেতরের ছবি।

বেশ কয়েকটি আলোর বাল্বভ দেখা যাচ্ছে।

ছবিতে একটি কম্পিউটার সেন্টার দেখা যাচ্ছে।

ছবিটিতে একটি ধর্মীয় শোভাযাত্রা বা অনুষ্ঠান দেখানো হয়েছে।

এখানে একজন মানুষকে বসে থাকতে দেখা যাচ্ছে।

এখানে অনেক বড় একটি বিল্ডিং দেখা যাচ্ছে।